এবং বিল্ডিং ই ই সিলিং থেকে কয়েকটি এ এ সিলিং ফ্যান দেখতে পাচ্ছি এবং --

ও ও জানালায় এ এ পর্দা ঝুলছে এবং বেশ কিছু দেয়ালে অ্যা প্ল্যাকার্ড -ও দেখতে পা--

এবং সুন্দর ভাবে লেখা এবং আহহ আজকে ঘিরে গেট -টা খুব সুন্দর করেছে এরপর গেট -এর লোহার ।

যেখানে প্রায় শোরুমের মাঝখান দিয়ে এবং দু ধারে--